লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দফতর, বিবিধ সমালোচনা, সাম্য, প্রবন্ধ পুস্তক, কৃষ্ণ-চরিত্র, বিবিধ প্রবন্ধ, ধর্মতত্ত্ব বিবিধ প্রবন্ধ, ইতিহাস , শ্রীমদভাগবত, এই তালিকা থেকে দেখা যাচ্ছে, প্রবন্ধে প্রবন্ধীয় বঙ্কিমের প্রতিভা কত ব্যাপক ও বৈচিত্র্যপূর্ণ । সাহিত্য সমাজ, ইতিহাস, সমাজ নীতি, ধর্মকথা, দর্শন, শিল্পতত্ত্ব, শাস্ত্র গৃহ এমন কোন বিষয় নেই যা নিয়ে তিনি আলোচনা করেননি। এই প্রবন্ধগুলিতে তাঁর ভিত্তি আশ্রয়ী সিদ্ধান্ত মননশীলতার পরিচয় এবং সাহিত্যগুণ পাওয়া যাবে প্রচুর পরিমাণে। নানা তত্ত্বকথা, ও তত্ত্ব উহ তত্ত্বকে তিনি প্রবন্ধের মধ্যে সন্নিবিষ্ট করেছিলেন। কিন্তু তার কোন আলোচনাই নীরস তথ্য বিকৃতি এর মাত্রা হয়নি। উপন্যাসের জগতে বঙ্কিমচন্দ্র সেই দুটি ক্ষেত্রকে বেছে নিয়েছিলেন । তার একটি হলো ইতিহাস এবং অপরটি সমকালীন সমাজ। ধর্মতত্ত্বের প্রথম ভাগে বঙ্কিমচন্দ্র বলেছিলেন সমাজই শিক্ষাদাতা, সমাজই গুরু। বঙ্কিমচন্দ্রের এই বিশেষ মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে যেমন গীতা, সাংখ্যদর্শন চারবাকদর্শন সাহায্য করেছিলেন তেমনিই ও spencer এর দর্শন বঙ্কিমকে আকৃষ্ট করে। সুতরাং দর্শন ও ধর্মচিন্তায় বঙ্কিমের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য দুই ধারারই মিল হয়েছিল। বঙ্গদর্শন ও প্রচার পত্রিকায় তিনি অন্ততঃ নয়-দশটি ধর্মবিষয়ক প্রবন্ধ রচনা করেন। যেমন, মনুষত্ব্য, ধর্ম ও সাহিত্য, চিত্তশুদ্ধি, গৌরদাস বাবাজির ভিক্ষার ঝুলি ইত্যাদি। এই প্রবন্ধে বঙ্কিম বিদিত সিদ্ধান্তগুলি হলো- এক চিত্তশুদ্ধি প্রাধান্যকতা, দুই মনুষত্ব্য হচ্ছে ভিত্তিক আনুতাপিক সামঞ্জস্য তিন, ধর্ম হচ্ছে ঈশ্বর, শক্তি মনুষ্যের প্রীতি ও হৃদয়ের শান্তি চার পরিহতে পরোহিতে রতি এবং পররোহিতে বিরতি। ধর্মের গোঁড়ার কথা বঙ্কিম রূঢ় তত্ত্বমূলক এইসব সিদ্ধান্ত প্রতিষ্ঠায় যেমন লেটভিক সংলাপের পদ্ধতি ব্যবহার করেছেন তেমনিই নিছক বক্তার ভুমিকায় অবতীর্ণ হয়েছেন। ধর্মতত্ত্ব তথ্যের সঙ্গে সংলাপ মিশ্রিত হয়ে এমন একটি সহজ ও অনায়াসিকতা গড়ে উঠেছে। যা দুর্বল রচনা নীতির নিদর্শন। যা দুর্লভ রচনা নীতির নিদর্শন। ধর্মতত্ত্ব কথিতত প্রবন্ধী চালের রচনা। কিন্তু গৌরদাস বাবাজির ভিক্ষার ঝুলি, নদী ও দ্রুতগতিতে সম্পন্ন সাংখ্যদর্শনে ধর্মতত্ত্ব এবং শ্রীমদভাগবত গীতা বঙ্কিম বঙ্কিমের সমস্ত প্রশ্নের কেন্দ্রে ছিল রানি কে দার্শনিক রচনা কিন্তু লোক রহস্য ও কমলাকান্ত কে বঙ্কিমচন্দ্র দেশ ও জাতি সম্পর্কে বঙ্কিমের জিজ্ঞাসার চমৎকার প্রকাশ ঘটেছে প্রশ্ন বিষয়ক রচনাগুলিতে hello আপা কেমন আছেন? হ্যা হুম ভালো আছি আপনি? আমি আমিও ভালো আছি কিন্তু ব্যাপার টা হচ্ছে যে আহ একটু অসুবিধার মধ্যে পড়েছি আহ কারণ ওই বাবার একটু accident হয়েগেছে আচ্ছা আচ্ছা তো হ্যা বাবার accident আহ

উনি ভেবেছে যে side কাটিয়ে চলে যেতে পারবে তো side কাটাতে গেছে side কাটাতে গিয়ে roller এ ধাক্কা লেগে আহ পরে গেছেন চোট পাইছেন আহ চোট পেয়েছেন হাতে কুনুই থেকে খুলাগেছে খুলেগিয়ে আহ মানে কুনুই থেকে হারটা খুলে গেছে। খুলেগিয়ে সেটাই fracture হয়ে আবার হারের একটা টুকরো বেরিয়েছে বেরিয়ে সে তো খুব মারাত্মক একটা কান্ড হয়েছে।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

হুম local হাসপাতালে নিয়ে গেছে হ্যা local হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওরা বলেছে যে আমরা তো এখানে কিছু করতে পারুমনা হুম তো আপনি এতে আ কোনো বড়ো হাসপাতালে নিয়ে যান তো সেখান থেকে আবার আহ আস্তে আস্তে ব এ আমাদের এখানে যে হাসপাতালটা আছে এ হাসপাতালে নিয়ে এলাম এখন থেকে আবার বললো যে এখানে হবেনা আপনারা কস্তুরীতে নিয়ে যান কস্তুরী হচ্ছে ঠাকুর পুকুর Three a bus stand আর ওখানে আচ্ছা তো ও ওখানে

বলছি এখন কোন doctor দেখছে ভালো doctor কে দেখাইছো তো আ হ্যা তারপর তো নিয়ে যাওয়া হলো মেডিকা তে মেডিকা তে নিয়ে যেতে যেতে সাড়ে ছয়টা সাতটা বেজে গেছে তো সাড়ে ছয়টা সাতটার পরে ওই সেই সকাল দশটায় হয়েছিল হুম তো সেটা আবার টিক করতে গিয়ে আবা অনেকটা সময় চলে muscle যে গুলো ছিল সেগুলো stif হয়ে গেছিলো আহারে তো সে আবার অনেক কান্ড কারখানা করে আবার সেট করতে হলো তারপরে মেডিকা থেকে বলেছিলো যে তিন দিন পরে আসবেন হুম কারণ একটা fracture ধরা পড়েছে হুম হুম তো তার পরের দিনকেই আমরা এখানে এ আমাদের এখানেই dr moulik বলে একজন আছেন হুম তো ওনার কাছে নিয়ে গিয়েছিলাম তো উনি বললেন যে আপাতত ওষুধ দিলেন দিয়ে বললেন যে ভেঙেছে মানে খুলেছে খুলে fracture ধরা পড়েছে হুম হুম fracture টা আর ওই যে হাতটা ওই হাতটার জন্য একটু চিন্তিতো হয়ে পোরেসি আচ্ছা এবারে তো doctor বললেন যে একটু কমে যাক ফোলাটা খুবই ফুল মানে পুরো হাত ফুলে গেছিলো আচ্ছা আচ্ছা তো doctor বললেন যে ফোলাটা কমে যাক ফোলাটা কম কমে গেলে তারপরে CT scan TT scan করতে দিয়েছে করে বললো একটু নিয়ে আসবেন report তা দেখিয়ে নিয়ে যাবেন আর ওষুধ পত্র খাসসে আর icebag দিতে বলছে তো ওটাই করা হচ্ছে আপাতত ডক্যাজক কি হয় না হয় আবার যদি বলে যে না ওই হারের টুকরো টা খুব অসুবিধা করছে হ্যা ওটাকে operation করে বার করতে হবে তখনি আরেক ঝম্প হয়ে যাবে বাবার তো sixty six বয়স হয়ে গাছে হ্যা হ্যা এখন কি তো এখনো কি ফোলা কমে নাই?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

করতেছেন নাকি খাওয়া দাওয়া ও কমে গাছে না না খাওয়া দাওয়া তো টিক টাকি চলছে তাও ওরকম কোনো অসুবিধা নেই সুদু ওই হাতটা একটু নাড়াতে পারছেননা ও একটু ওই আপনার ওই যে sling গুলো যেগুলো হয়না যেগুলো দিয়ে গলায় আটকে রাখে হুম হুম হাত ভেঙে গেলে হুম হুম sling ঝোলানো আছে আর কোনো অসুবিধা হচ্ছেনা এবারে আমাদের গুরতে যাওয়ার plan ছিল সব ticket tickit করা হয়েগেছে booking tooking সব করা হয়েগেছে কিন্তু এখন যা অবস্থা আমি বুঝতে পারছিনা কি করবো হ্যা আগে তো ওনার তো rest আগে না doctor কি বলে কাল কে দেখো তারপরে নয় ভাববে খনে হ্যা সেটাই ধক্য যাক কি বলে doctor তার উপরে depend করছে কি করা যাই না যাই কপালে থাকলে আর কি করা যাবে শীত কাল বলে একটু খানি হয়তো রক্ষা হয়েছে গরম কাল হলে তো মনে হয় ব্যাথায় ভীষণ কষ্ট পাইতো আ হ্যা সে তো পাইতো কিন্তু তো এখন দকাজক বরফ দিচ্ছে কি করাযায় যাইহোক বলে তো আবার হয়েগেলো নাকি পাথ সাথ বসাতে বলবে নাকি না না না পাথ সাথ বসাতে হবেনা কিন্তু ওই আরকি মানে operation করে হারের টুকরোটা কি করবে না করবে সেটা ভাববার বিষয় আচ্ছা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

না ও কোনো অসুবিধা নেই হুম এরকম ভাবে ঝুলিয়েও যেতে পারে গুড়তেই তো যাবেন অন্য তো কিছু হবেনা তো দেখাযাক আহ booking tooking সব হয়েছে ticket কাটা হয় গাছে দার্জিলিং যাওয়ার plan আবার পুরো hole family যাওয়ার কথা ছিল এবারে মানে আমার আমার মা বাবা শশুর শাশুড়ি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 january আরে দেখোনা ঠান্ডা লেগে গেছে কিছুতেই একটু জল গরম জল করে খাও গরম জল করে খাচ্ছি গরম জল আর গার্গিল ওটাই তো আছে জলে মধ্যে একটু অদা আর একটু লবঙ্গ দিয়েও খেলে মনেহয় একটু কমতে পারে তোমার ওই কাশিটা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

তো ওনার কাছে গিয়ে এই herbal tea খেয়েছিলাম উনি এত ভালো করে herbal tea টা বানিয়ে দিয়েছিলেন না herbal tea টা খেয়ে আমার কাশিটা অনেকটা কমে গেছিলো আর সেটা যদি দুই তিন দিন পর পর খেতাম তাহলে হয়তো পুরোপুরি সেরে যত কিন্তু ওই তারপরে তো আর hospital যাওয়া হয়নি তো ওই জন্য আর খাইনি তোমার বাড়ির খবর কি বোলো এই আমার ও তো ঠান্ডা লাগছিলো কদিন আগে এখন ওই একটু আদার জল গরম জল খাই খেয়ে খেয়ে টিক হয়েছে আর এই ছোটো মার যাক এখন একটু ওই weather টা হচ্ছে মাঝে মাঝেই ঠান্ডা গরম হ্যা আর কি করা যাবে হুম দেখো কালকে doctor কি বলে তোমারে হ্যা ওই operation কাছে যাবো বলে অপেক্ষা আবার doctor যদি বলে যে করতে হবে তখন যাবে ব্যাস আমার মাথায় হাত পরবে এ একি কি হবে কি হবেনা এই বয়স এ operation করতে গেলে মাথা খারাপ হয় যাবেনা হ্যা ধক্য যাক ভাবছিলাম তো এই তো দেখ december এ আমরা একটু পুরুলিয়া বেড়াতে যাবো আইজ ঠান্ডা পরতাসেনা কি করবো ভেবে পাইতাসিনা যদি তোমরা পুরুলিয়া গুরতে যাও থালে আমাকে বলবে ওখানে আমার চেনাজানা কয়েকটা হোটেল আছে মানেই আমি যে অফিস এ কাজ করিনা অফিস আর অফিস এর এক দাদা আছে তো অফিস আর দাদার ওখানে resort হোটেল টোটেল আছে হোটেল আছে আর কি তো ও মানে ওই আর কিবললে উনি একটু কোমটম করে ঘর ভাড়া দিতে পারবে তো যদি তোমরা যাও তাহলে আমাকে জানিও আচ্ছা আচ্ছা ভালো হলো জানাথাকলে কি হয় বোলো তো একটু আর কি সাহস

কিছু যদি হ্যা হ্যা হ্যা আর বোলো খবর কি আমার ওই আমাদের কাল কে একটা বিয়ে বাড়ি রয়েছে সেই নিয়ে কি পড়া কার বিয়া ওই আমার একটা ভাই আর বিয়া আছে তো কি ওই কি কখন যাইবো না যাইবো ওই নিয়েই হচ্ছে সব কি হবে কি পরবা ভাবতেছি দেখি আর কি আচ্ছা তুমি শাড়ী একেবারে পড়োনা না না আমি তো শাড়ী ঠিক ঠাক করে পড়তে পারিনা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

আমি সেটা তো ভাবছিলাম আপু আমরা কেনো সাজতে পারছি না কে জানে সবাই কি সুন্দর অজু গুজু করে চুল টুল করে বাঁধিয়া সারি তো ও বাবা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

কি বলবো বলবো এটা তে comfortable fill যত করি sacrifice হওয়া তে সাত সকালে হয় না এই রকম ওই আমি আমি ক দিন আগে আমের ভাই এর বিয়া দিতে গিয়া ছিলাম তো আমার যে বিয়ে বেনারসি তা ছিল সেই বিয়ে বেনারসি তা পরে গিয়ে ছিলাম বাবা কি কষ্ট হয়ে ছিল এত ভারী সারি টা এমনি তা ওই আমি ও ভাবতাছি যে আমের বিয়ে সারি তা তো সেই বিয়ে টাইম এ পড়েছিলাম ভাবছিলাম এই পড়ি একদিন দেখি কনো একদিন পড়া যাই কি সেটা ভাবছি এত ভারী সারি আমি ক্যামনে পড়বো না বাবা তোলা থাকতে থাকতে খারাপ হয়ে যাবে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 না না ও বিয়ে সারি তা আমার বরের টাক থাকে গাছে আমের কোনো প্রব্লেম নাই তাতে দিয়ে ছিল না না টিক আছে ওই আমার কাছ ওই ক একটি সারি আছে যা ভালো কলিটি আমি কোনো দিন আমি এখনো পর্যন্ত একটা সারী কিনিনি মানে বিয়ে পর থাকে একটা সারি কিনিনি করে করে এই বিয়ে বাড়ি ওই বিয়ে বাড়ি হয়ে যাচ্ছে হা হা হা আমার শাশুড়ি মায়ের আর ননদের যা সারি আছে তা তে আমের হয়ে যাই আমি এক তা সারি কিনিনি এখনো পর্যন্ত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 সেই তো কত কত দাম দিয়ে শাড়ী গুলো কিনে সব ঘরের মধ্যে পচতেছে কোথাও তো যাওয়াও হয়না শখ তা আছে শাড়ী কিনার শাড়ী কিনে কিনে জমিয়ে রাখার শখ তা রয়েছে কিন্তু উপায় নেই পড়তে পারিনা তা ঠিক ছিল নাহলে সেই কিনে কিনে এখন তো আমার husband বলে তোমাকে আর শাড়ী কিনে দিবোনা শাড়ী গুলো সব ঘরের মধ্যে আমি তো ভাবছিলাম আর দেখে দেখে শাড়ী পড়া শিখবো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 অনেক মানে video দেখে দেখে last এ দেখলাম যে শাড়ীটা আমার পায়ের মধ্যে থেকে গোলেগিয়া একদম জগাখিচুড়ি হয়ে গেছে শাড়ীটার আর কিছুই বাকি ছিল না আমি ভাবলাম থাক বাবা দরকার নেই আমি ওই titanic এর pose এ দাড়াই যার যার মনে হবে যে আমাকে পরিয়ে দিতে পারবা সে পরিয়ে দিবা তাই তো ভাবতেসি আমি কি করবো আমি তো একটু আগেই youtube নিয়ে বসছিলাম কেমন করে শাড়ী পরে দেখার জন্য আমি তো চুল ও ঠিক করে বাঁধতে পারিনা না আমার চুলটা অনেকটা বড় তো তো মাঝে মাঝে ইচ্ছে করে যে না চুলটা আমি মোটামোটি বাঁধতে পারি একটু আধটু ঠিক ঠাক বাঁধতে পারি চুলটা চুলটা নিয়ে আমার অসুবিধা হয়না কিন্তু most of the time ওই আর কি আমি সেরে দি ও অতো বাধার বাধার সময় পাইনা makeup করে শাড়ী পরে অটো সময় হয়না আমার তো আমি ছেড়েই দি আমার তো আবার মহা সমস্যা আমার চুলটা তো কোঁকড়ানো ছাইড়ে দিলে যাওয়ার পর ওটা চেয়ে যাই কাকের বাসা তখন মনে হয় যে কাক আসে ডিম্ না পাইরে দিয়ে চলে যাই ও যা তুমি আমার কাছে আসবে একদিন আমি তোমার চুল বেঁধে দ্য ভালো করে এমনিতে বোরো একদম কোমর ছাড়িয়ে চলে গেছে ওই কোঁকড়ানো চুল ওই খোঁপা খোঁপা হওয়াটাই best তাছাড়া তো আর উপায় নাই ওটাই তো মাঝে মাঝে মনে হয় একটু style করে বাঁধি কিন্তু altimate চুলের পিছনে time দিতে দিতে আমার শাড়ী পোড়াও হয়না আর এদিকে বোকা খেতে খেতে আমার জবন বেরিয়ে যাই তখন ওই চলো চললো ভোলা খোলা type এর মাথায় খোঁপা করে ওই ভাবে শাড়ী পরে আমার চুলে তো আবার dandruff এর এত সমস্যা আমার মাথা খারাপ হয়ে যাই মাঝে মাঝে প্রচন্ড সমস্যা আমার dandruff এর আর বেশিদিন যদি আমি shampoo না করে থাকি ব্যাস তো মাথা খারাপ এই শীত কালে বিশেষ করে এত সমস্যা এত সমস্যা সমস্যা মনে হয় আপু তো আপনার dry sclap হ্যা হ্যা আমার dry sclap ভিশন dry তো ওই জন্য ওই তেল মাখিয়ে সেই টুকুনই হয় সেই টুকুনিতে ফালাইয়া নি একটু ওই কি ওই তেল মাখিয়ে রেখে দিবেন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 সকাল বেলায় উঠে চান করে shampoo করে আবার office যাওয়া বড্ডো কষ্ট কর শীত কালে তো মনে হয় আপা সত্যি বাবা আহ আমি যে কি কষ্টে আপনার কথা কাটিয়া গেল আপা আমি বলতেসি কি আমি তো আবার এই শীত এ কুরে type আর মানুষ আমার জল দেখলে মনে ভয় লাগে বেশি গোসল করেনি গোসল কেনই সোয়েটার পরে এমন অবস্থা আহ আমি তো এখন থেকেই খুব লজ্জার বিষয় আমি তো একদিন ছাড়া চান করা শুরু করেছি আমি একদিন ছাড়া এইসব করলে না ওই জন্য ওই জন্য কাউকে জানায়নি এখননো পযন্ত ঘরে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 কার ভালো লাগে সকাল আটটায় ঘুম থেকে উঠে চান করতে এই শীত কালে আপু এরম করেননা চান করবেন গরম জল হলেই গরম পানিতে সেতো সে তো করেছি এবার দেখা যাক না না আমি চান করেনি চান করতে আমার অসুবিধা হয়না যেদিন যেদিনই আমি একদিন ছাড়া চান তো করছিনা যাইহোক আপা অনেক খান আপনাকে জ্বালাতন করলাম অনেক্ষন ধরে কথা হলো অনেক অনেক দিন পরেই কথা হৈছে আমি কিন্তু আপনার ওই শশুর মশাই হাতটা না ভাঙিল

এই তো মোটামুটি অনেকদিন বেশ কিছু দিন অনেক busy ছিলাম তাই কথা বার্তা হয়ে নি এই তো পড়াশোনা নিয়ে busy ছিলাম আর তুমি তো জানোই আমি এখন final year এ তো project করা লাগতেছে যার কারণে অনেক pressure এ ছিলাম তা তোমার কি অবস্থা বলো। আমার অবস্থা মোটামুটি ভালো আমার final পরীক্ষা কয়েকদিন আগেই হইলো মাঝখানে এক মাসের gap ছিল একটা পরীক্ষার আগে সেই জন্য অনেক পিছায়ে গেলাম পিছায়ে গেছো কিন্তু তোমার তো তাও ভালো এক মাস gap ছিল, আমার কয়েকদিন আগেই হচ্ছে পরীক্ষার routine দিসে final এর আমার একদমই gap নেই তিনটা পরীক্ষা এবং তিনটেই একদিন পর পরি তো যার কারণে অনেক ঝামেলা হয়ে

আমিও ঠিক সেটা জানি না সব সময় gap পাওয়া যায় কিন্তু এবার দেখা গেছে যে আমার তো তিনটা course ই theory তো যার কারণে একটার পর একটা আর কি দিসে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

কোন topic নিয়ে project করতেছো? project করতেছি হচ্ছে আমরা just একটা website বানাচ্ছি সেটাই হচ্ছে teacher দের সামনে show করবো তো website টা মোটামুটি হয়ে গেছে complete আরো কিছু function বাকি মনে করো আর আমাদের thesis ও দিছে এই semester এ তো thesis মোটামুটি February তে submit করার time তো thesis নিয়ে মনে হয়ে ভুলই করলাম তোমাদের versity তে এখন semester কি চার মাসের আছে আগের মতো নাকি U. G. C. র নিয়ম অনুযায়ী ছয় মাসের করসে

তো যার কারণে এটা নিয়ে অনেকের মধ্যে অনেক সমস্যাও হচ্ছে মনে করো যারা third year এর ওরা অনেক ঝামেলায় পরে গেছে কারণ কেও আসলে করতে চাচ্ছে না ছয় মাসের

তোমার কি মনে হয়ে ছয় মাস ছয় মাসের system টা কি ভালো নাকি খারাপ? চার মাস হলে তো আসলে সারা বছর একটু দৌড় এর উপর থাকতে হয়ে অনেক pressure এ থাকতে হয়ে ছয় মাস হলে আমার মনে হয়ে একটু ভালো হয় যদি course কম থাকে আর কি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

বুঝলে এটা যার যার ভালো লাগার বিষয় আর কি এক এক জনের এক একটা ভালো লাগে তো তোমাদের এখন ছয় মাসের semester এ কয়েটা নেওয়া যায় maximum?

ছয় মাসে semester এ exactly মানে maximum কয়েটা course দিবে আমার জানা নেই তবে আমরা যখন চার মাসের semester করতেছিলাম আমাদের highest হচ্ছে আঠেরো credit দিছিলো এর থেকে দেয় নি কখনো তো ছয় মাসের যেহুতু ছয় মাসে যেহুতু হচ্ছে তো আরো বেশি হবে হয়তো বা চব্বিশ এরকম হবে আমার আসলে idea নেই যে ছয় মাসের maximum কত credit দিতে পারে তোমাদের ওখানে কত credit দেয়?

ছয় মাসে তোমারও কি শুরু থেকেই ছয় মাসের system ছিল মানে তো এ~ এতে কি বেশি সুবিধা face করছো নাকি অসুবিধা? শুরু থেকে যেহুতু ছয় মাস so এটাতে used to হয়ে গেছি এই জন্য অত অসুবিধা হয়ে নেই। আমি শুনছি ছয় মাসের যে semester গুলো হয়ে ওইটাতে mid-term হচ্ছে দুই টা হবে

তো দুই টা হলে marking টা আসলে কি ভাবে করে মানে দুই টার থেকে average করে তাই না? তবে অনেক সময় দেখা যায় কোনো student এর একটা কোনো student না average এ সবার ধরো প্রথম mid-term খারাপ হয়েছে সবারই খারাপ হয়েছে তখন ওটা second mid-term count করে প্রথম mid-term আর count করে না মাঝে মধ্যে এটা rare case হ্যাঁ হ্যাঁ এরকম আমিও শুনছি আমার আরেক friend এর কাছ থেকে যে মনে করো নিজেদের মধ্যে আর কি

মানে course teacher এর সাথে কেমন সম্পর্ক বা সে কি ভাবে আসলে course টা conduct করতে চাচ্ছে ওইটার উপর অনেক faculty আবার strict থাকে তাদের ক্ষেত্রে এটা প্রোযোর্জ হয়ে না আমাদের versity তে অনেকেই strict আছে আবার বেশির ভাগই দেখা যায় একটু friendly আমাদের এখানে young teacher রা একটু বেশি আহ young teacher faculty হিসেবে বেশি হলেই আর কি ভালো তাদের সাথে একটা বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক থাকে আর তারা আসলে সুবিধা অসুবিধা আমার কাছে মনে হয়ে বেশি বুঝে হ্যাঁ সেটাই ওরা যেহুতু আমাদের age এর কাছাকাছি ওরাই ভালো বুঝতে পারবে বেশি বয়স্ক হলে একটু generation gap হয়ে তো ওখানে সমস্যা হয়ে আর কি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 হ্যাঁ হ্যাঁ final year final year তোমার তো এখনো তাহলে অনেক সময় বাকি আছে তো এমনি senior দের কাছ থেকে কোনো idea পাইছো মানে কোনো plan আছে যে কি নিয়ে করবা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

আহ normally কোন topic এ করার ইচ্ছা ?

আচ্ছা আচ্ছা তোমাদের কি single single না কি হচ্ছে group wise thesis না আমাদের সবার আলাদা আলাদা thesis আলাদা আলাদা তাই না আমি আসলে আমাদের তো private university তো আমাদের তো thesis হচ্ছে কি group এ হয়ে like তিন জনের বা দুই জনের তো আমি আমার এক friend যে কি না সে public বিশ্ব বিদ্যালয়ে পড়ে ওর কাছ থেকে জানলাম যে ওদের হচ্ছে single single thesis তো যার কারণে আমার কাছে মনে হয়ে pressure টাও বেশি হয়ে নাকি?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

thesis এর কেমন value আছে আমার আসলে এ ব্যাপারে খুব বেশি idea নাই এখন পর্যন্ত কারণ এটা নিয়ে ওতো বেশি ঘাটা ঘাঁটি করা হয়নি আচ্ছা আচ্ছা না তোমার হচ্ছে engineering subject গুলোতে thesis আর project এর value আর কি বেশি কারণ তুমি কতটুকু পারো বা না পারো এটা আসলে job market এ ওরা যে তুমি আসলে কি নিয়ে করছো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 হ্যাঁ ওখানে তো practical knowledge অনেক বেশি important হ্যাঁ হ্যাঁ practical knowledge vast knowledge এর জন্য আমাদের হচ্ছে project এর উপর আর কি যে বিচারটা করে যে তুমি কতটুকু পারো বা পারো না সেই দিক দিয়ে আবার commerce এর ক্ষেত্রে অন্য মানে তোমার accounting subject এর ক্ষেত্রে আলাদা

তোমাদের ক্ষেত্রে হচ্ছে কি ভাবে judge করে মানে যখন interview গুলো

এই January mid থেকে ভালো ভাবে class শুরু হবে February তেও আবার

final শেষ হয়েছে শেষ হওয়ার কথা ছিল আরো দুই মাস আগে কিন্তু একটা পরীক্ষা টা কারণে আটকাই গেছিলো ওটা পুরো এক মাস পরে হয়েছে। এটা একটা সমস্যা আর কি একটা পরীক্ষার জন্য অনেক সময় ব্যায় হইছে, আমাদের January থেকেই হচ্ছে নতুন semester শুরু হয়ে না normally আমাদের January তে final টা পরে সব সময় আর আমি আর একটা কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে বন্ধের ব্যাপারে বন্ধে জখ~ বন্ধ যখন দিসে ভালো এক মাস time পাইছি ভাবছিলাম এটাতে তো একদম ঘুমায়া পরবো পুরা বই খেয়ে ফেলবো four out of four থাকবে এটা এই course এ কিন্তু পড়া হইতে ঠিকই দুই তিন দিন আগে মাঝখানে তার তিন চার সপ্তাহ একদম গায়ে হাওয়া লাগায় বেরাইছি তা কি যে বলবো আসলে যারা routine করে তাদের আসলে আমার কাছে মনে হয়ে আরেকটু আমাদের মানে point of view থেকে চিন্তা করা উচিত কারণ আমাদের বেশি বন্ধ পাইলে আমাদের মনে হয়ে প্রথমে যে হ্যাঁ বেশি বন্ধ পাইছি ভালো হবে কিন্তু আসলে ভালো হয়ে না পড়ার যে একটা মানে গতি থাকে আমার কাছে মনে হয়ে সেই গতিটা নষ্ট হয়ে যায় বেশি বন্ধ থাকলে তাই না? মাঝে মধ্যে দেখা যায় মাত্র একদিন বন্ধ দেয় আবার মাঝে মধ্যে দেখা যায় অনেক বেশি দিন বন্ধ হ্যাঁ হ্যাঁ যেমন আমার সাথেই এবার হয়েছে সেটা যে আমার একটা পরীক্ষার আগে বন্ধ মাত্র একদিন কিন্তু সেই মানে যে course টা সেটাই আমার কাছে হচ্ছে সব চেয়ে কঠিন বা জটিল একটা course